দেয়াল অ্যাঁ একটা দেওয়াল রয়েছে দেওয়ালে দেওয়ালে একটা বড় টি.ভি. রয়েছে টি.ভি. -তে অ্যাঁ সিনেমা চলছে দেখা যাচ্ছে অ্যাঁ এর ভিতরে ঘরের উপরের দেওয়ালে আ ফ্যান ফ্যান রয়েছে ফ্যান -এ ফ্যান রয়েছে।

একটা ঘর ঘরের সামনে আনে চায়ে চারপাশে টেবিল রয়েছে এ চেয়ার টেবিল চেয়ার রয়েছে দেখা যাচ্ছে এই চেয়ারে এই দেওয়াল টা অনেক সুন্দর সুন্দর কার্টুন দিয়ে ছবি দিয়ে আঁকা রয়েছে দেখা যাচ্ছে।

দোকানের ভিতর অনেক জিনিস রয়েছে দেখাযাচ্ছে দোকানে পানপরাগ আহ এইসব নানা রকম রয়েছে দেখা যাচ্ছে দোকানে ছোলাভাঙা আহ ছোলাভাজা মুগডাল সব জিনিস রয়েছে দেখা যাচ্ছে।

অ্যাঁ মাঠের সামনে অনেক বড় রকম বড়-বড় গাছ দেখতে পাচ্ছি। ইলেকট্রিক পোল এর মত একটা পোল দেখতে পাচ্ছি। মাঠের পাশে একটা রাস্তা রয়েছে রাস্তাটা ইট দিয়ে বানানা রয়েছে দেখতে পাচ্ছি। মাঠেতে একটি বসার জায়গা আছে। গে-গেরুয়া রঙ করা একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি। অ্যাঁ মাঠের সামনে আর একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি।